এখানে আমরা একটি উঠন দেখতে পাচ্ছি যার মধ্যে অনেক কটি বাচ্চা খেলা করছে।

বাচ্চা গুলি সবাই বিভিন্ন রঙের গেঞ্জি পরে আছেন এবং সবাই খেলা করছেন।

এখানে এই ছবিটিতে আমরা একটি নির্মাণ কাজ সম্পন্ন হতে দেখতে পারছি একটি বাড়ি বহুতল বিশিষ্ট যেটাকে নির্মাণ করা হচ্ছে।

কিন্তু উপরের দিকে আমরা কোন লোক দেখতে পারছি না দোকানটির বাদিকে আরেকটি দোকান আছে যেদিকে দেখে মিষ্টির দোকান বলে মনে করা হচ্ছে।